in tutorial আমরা শিখব :
অনুসন্ধান এবং প্রতিস্থাপন করা
বানান পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০ ০৪ এবং libreoffice সংকলন সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
find and replace বোতামটি সম্পর্কে জানা যাক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
একটি উদাহরনের মাধ্যমে আলোচনা শুরু করা যাক
প্রথমে resume odt file খুলুন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
অথবা standard tool bar বোতামে click করুন
একটি dialog বাক্স প্রদর্শিত হচ্ছে যাতে অনুসন্ধান এবং প্রতিস্থাপন করার ক্ষেত্র আছে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
তাই অনুসন্ধান ক্ষেত্রে লিখুন ramesh
এবং click করুন find all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
তাহলে replace with ট্যাবে লিখুন manish
এখন replace all click করুন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
dialog box নীচে আমরা more options বোতামটি দেখতে পাচ্ছি এটি তে ক্লিক করুন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
সেগুলি হল attirbutes format এবং no format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
এখন এটি বন্ধ করুন
আমরা কোনো পরবর্তী tutorials এগুলির সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানবো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
স্পেল চেক কার্সরএর বর্তমান অবস্থান থেকে আরম্ভ হয় এবং নথির অথবা নির্বাচনএর শেষ পর্যন্ত চলে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
স্পেল চেক শব্দগুলির মধ্যে ভুল বানান খোজে এবং আপনাকে ব্যবহারকারী অভিধানএ কোনো অজানা শব্দ যোগ করার বিকল্প দেয়
দেখা যাক এটি ঠিক কিভাবে করা যায়
spell চেক বৈশিষ্ট্য প্রতিটি ভাষার জন্য স্বতন্ত্র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
arrow নিচে লোকাল সেটিং ক্ষেত্রের নিম্নমুখী তীরের উপর click করুন এবং তারপর english usa বিকল্পে click করুন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
তাই western ক্ষেত্রের নিম্নমুখী তীরএ ক্লিক করুন এবং english usa বিকল্পে click করুন
অবশেষে ok বোতামে ক্লিক করুন
তাহলে আমরা এখন english usa ভাষার জন্য spell check বৈশিষ্ট্য কিভাবে কাজ করে so দেখতে প্রস্তুত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
আমাদের resume odt file mother s occupation এর নিচে আপনি housewife এর একটি ভুল বানান husewife লিখুন এবং space bar টিপুন
আপনি দেখতে পাচ্ছেন ভুল শব্দের নীচে একটি লাল লাইন রয়েছে
এখন husewife শব্দটির উপর cursor নিয়ে আসুন এবং standard টুল বারের মধ্যে spelling and grammar আইকনের উপর click করুন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
ভুল বানানের শব্দকে লাল দিয়ে উজ্জ্বল হয়ে থাকে এবং suggestions বাক্সের মধ্যে সঠিক শব্দের জন্য বেশ কিছু বিকল্প থাকে যার মধ্য থেকে আপনি সঠিক শব্দটি বেছে নিতে পারেন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
ok click করুন
সঠিক বানান এখন নথিতে প্রদর্শিত হচ্ছে
আমাদের করা পরিবর্তনগুলি মুছে ফেলুন
এখন অটো কারেক্ট বা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন নামক অন্য একটি standard টুল বার এর বিকল্প সম্পর্কে জানা যাক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
menu bar ফরমেট বিকল্পের drop down menu মধ্যে autocorrect পাওয়া যায়
autocorrect আপনার নির্ধারিত করা বিকল্প অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে file formats করে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
অটো কারেক্ট dialog বাক্স খুলে গেছে
autocorrect বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়ভাবে আপনার লেখার সময় লেখাটিকে সঠিক করে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
এইখানে বিভিন্ন অটো কারেক্ট বিকল্প রয়েছে যেমন অনুচ্ছেদের শেষ ও প্রারম্ভে শূণ্যস্থান মুছে ফেলুন জোড়া ফাঁকাস্থান উপেক্ষাকরা এবং ইত্যাদি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
এবার সম্পূর্ণ লেখাটি নির্বাচন করুন
menu বারের ফরমেট বোতামে click করুন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
options ট্যাবে click করুন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
দেখুন cursor শুধুমাত্র একটিবার এগোলো এবং লেখাতে জোড়া ফাঁকাস্থান এলো না
একটা স্পেস এর পর পদবি হিসাবে kumar লিখুন
অটো কারেক্ট এ একটি শব্দ অথবা একটি সংক্ষিপ্তরূপকে আরো কোনো অর্থপূর্ণ বা বড় লেখা দ্বারা প্রতিস্থাপিত করা যায়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
এখন menu বারের ফরমেট বিকল্প click করুন অটো কারেক্ট বিকল্পে যান তারপর এ click করুন autocorrect options
প্রদর্শিত dialog box replace ট্যাবে click করুন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
dialog বক্সের মধ্যে new বোতামে click করুন
দেখুন replacement table entry তৈরি হয়ে গেছে
এখন ok button click করুন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
আবার এই পরিবর্তনগুলি বাতিল করুন
এখানেই libreoffice রাইটার এর এই কথ্য tutorial সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি:
অনুসন্ধান এবং প্রতিস্থাপন বানান পরীক্ষা
স্বয়ংক্রিয়ভাবে সংশোধন
অনুশীলনী
writer এ নিম্নলিখিত লেখাটি লিখুন this is a new document the document deals with find and replace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
ডিফল্ট ভাষা হিসাবে english usa ব্যবহার করুন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
নিম্নলিখিত link এ উপলব্ধ ভিডিওটি দেখুন এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি download করেও দেখতে পারেন